আরও অনেকগুলো মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

পাশে আরো একটি কী যেন রাখা আসে।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

আরো একজন মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে।

আরও ঘরের মইধ্যে দুটি ঘর খোলা অবস্থায় রাখা আছে।

এই ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বিল্ডিং রয়েছে।

আরও অনেকগুলো গাস বৃক্কও দেখতে পাওয়া যাচ্চে।

আরও একটি পোস্টারও লাগানো আসে।

এই লুকের গায়ে একটি গেঞ্জি লাগানো আসে।

এই হোটেলের ভিতরে অনেকগুলো চেয়ারও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবির মইদ্যে দ্যাখতে পাওয়া যাচ্চে যে অনেকগুলো ইটও দ্যাখতে পাওয়া যাচ্চে।

এই সোবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলো ইস্কুটি রাখা আসে।

একটি গেইটও দেখতে পাওয়া যাচ্ছে সেই গেইটটি খুলা অবস্থায় রাখা আসে।

এই দোকানের মইধ্যে একজন মানুষকেও দেখতে পাওয়া যাচ্ছে।

আরো অনেকগুলো গাছ বৃক্ষ ও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন লুকের হাত রয়েসে।

পাশে একটি ডুঙ্গার ভেতরে আরো অনেকগুলি লঙ্কা রাখা আসে।

আরো অনেকজন লোক কি যেন করিতেসে।

আরও অনেকগুলো ফ্যানও দেখতে পাওয়া যাচ্ছে।

সে আরও একটি খাঁচার মত কি যেন জিনিস রয়েছে।

যে হোটেলের ভিতরটি দেখতে খুবই সুন্দর।

আরও অনেকগুলো চেয়ার -ও দেখতে পাওয়া যাচ্চে।

আরও তিন চারটি গরুও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই বক্সের ভিতরে অনেকগুলো জিনিসপত্রও রাখা আসে।

আরো একটি বিদ্যুতের কি যেন মেশিনও রাখা আসে ।

আরও একটি রাস্তাও দেখতে পাওয়া যাচ্ছে।

আরো অনেকগুলো গাড়িও দেখতে পাওয়া যাচ্চে।

আরো অনেকগুলো বিদ্যুতের তার পরিবাহিত হয়েসে।

এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলো ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে।

উপর দিকে আরো অনেকগুলো পাখি উড়িতেসে।

সেই বিল্ডিংয়ের সামোনে আরো অনেকগুলো বাইক রাখা আসে।

আরো অনেকগুলু বড় বড় পাথরও দেখতে পাওয়া যাচ্চে।

আরও অনেকগুলো গাসবৃক্ষও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা হুটেল রয়েসে।

বাহিরে একটি চেয়ার রাখা আছে।

উপরে অনেকগুলো বাঁশ দিয়ে বেঁধে একটি ঘরের কাজ চলিতেসে।

সে আরো অনেকগুলো কি যেন বস্তু রাখা আসে ।

আরও দুই-তিনজন লোক কী যেন একটি বস্তু ধরে রেখেসে।

এই বক্সের বিতরে অনেকগুলো জিনিসপত্রও রাখা আসে।